এটি একটি ওয়েডিং সেরেমনি যেখানে একজন বর এবং আরেকজন বৌ আছে। পেছনে খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো আছে।

অনেক দরজার সামনে অনেক লোকজনও ভিড় করে আছেন। জায়গাটি-তে অনেক বড়ো একটি বিলডিং আছে--

এটি একটি রোড -এর ছবি। যে রোড -এর পাশে অনেক ছোট ছোট হুম --

এবং একটা অরেঞ্জ কালার -এর বাড়ি একটি গ্রিন কালার -এর বাড়িও আছে।